আহ HDFC ইর regalia card এও আছে butHDFC ইর regalia card এ একটা cap আছে বোধয় আহ না বোধয় number of lawns টা বোধয় পাওয়া যাই

তো ব্যাপারটা হচ্ছে আহ সেইটাই আরকি তো আপনি আহ এ তে ই বলে কিছু use করেন না না ই বলে তো Paytm use করি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

আর কি কি use করেন Paytm টা mainly করি পে আর google pay করি কারণ paytm এ আমি এখন খুব সুবিধা হয়ে গেছে আপনি gas এর booking মোবাইল recharge এ গুলো সবই আপনি Paytm করতে পারেন হম হম তো আহ Paytm আপনি কত দিন ধরে এই যে Paytm এর কথা বললেন আপনি তো আপনি মোটামুটি কত দিন ধরে আপনি Paytm use করছেন আমি কতদিন তিন চার বছর তিন চার বছর ধরে paytm use করছেন আচ্ছা তো Paytm ছাড়া আরো যে নানা রকম aap গুলো মাঝ খানে বেরিয়ে ছিল যেমন paytm আছে বা movie quick আছে বা freecharge আছে আহ Phonepe আছে ঠিক আছে Smartpay আছে তো এরকম যে নানা রকম ই বলের টা রাতারাতি গড়িয়ে উঠে ছিল তো সেই গুলো আপনি কোনটা use করেছেন এর আগে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 এই জন্য আমি অতটা করতে পারিনি মানে আমি করিনি inpact তো তাই জন্যে mainly যেটা করেন সেটা হচ্ছে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

google টা তো সব চেয়ে বেশি trust আদি আচ্ছা কিন্তু google pay তো আপনার direct account থেকে debit হয়

আচ্ছা তো google pay তে আপনি আহ google pay কত দিন ধরে use করছেন বছর দু এক উম বছর দু এক ধরে google pay use করছেন তো google pay use করতে গিয়ে আপনার কখনো কোনো problem face করতে হয়েছে এখনো তো কই হয়নি

আপনার google pay use করতে problem হচ্ছে বা internet connectivity নিয়ে আপনার google pay আহ one করতে অসুবিধা হচ্ছে হম না

যে scratch card গুলো দেয় সেগুলোতে আপনি কি কখনো cashback পেয়েছেন নাকি ওখানে কুপন পেয়েছেন যেগুলোকে আপনি redeem করিয়েছেন কোনটা হয়েছে generally

google pay তে আপনি কখনো পাননি আপনি যা পেয়েছেন মোটামুটি Paytm এই পেয়েছেন তো actually ওটা হচ্ছে google pay তেও দেয় তো আমি এর আগে পেয়েছি but হ্যাঁ মানে Paytm এ আমিও অবশ্য google pay তে বেশি পেয়েছি আহ তো Paytm এ আহ আমি কম পেয়েছি any base আহ ঠিক আছে thank you

হ্যাঁ, বিনয় ভাই কেমন আছো? এই তো দাদা ভালো আছি, কি করছো এখন? এই কিছু না এমন কিছু না এই ছোটোখাটো।

চলছে ভালোই এখন তো জানো ঠান্ডা কাল আছে, ধান শেষ হয়ে গেছে, এখন ভালো ভালো সবজি অনেক লাগিয়েছি, দেখি কত লাভ হয়?

কি বলে ওইটাকে? উম পটল ফটল লাগানো হয়ে গেছে।

আমারটা তো বেশি মানে এখানে না মাটি না অনেক বেশি চাষ করে ফেলি তো, জায়গা কম অনেক বেশি চাষ করে ফেলি তো ভালো করে হচ্ছে না। ওষুধ ফসুধ থাকলে একটা ভালো ওষুধ দাও না আমায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভালো ওষুধ বলতে কি? এখন তো সব জানো local জিনিস বার হয় আরও গাছগুলো নষ্ট করে দেয়, কাজ করে কম। গাছ খারাপ বেশি করে হ্যাঁ, এখন তো জানো হয়ই হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করতে পারো, তুই কি চাষ বড়ো মাত্রাতে করছো না এই অল্প মাত্রায়? মানে এই অল্প অর্ধেকই হবে, হবে মানে একটু সুরক্ষা থাকবে ব্যাস জিনিসটা একটু ধুলাম জানো তো কিরে মকর এখন অনেক বেড়ে গেছে, সব জিনিসগুলো না খেয়ে নেয় সব চাষ নষ্ট করে সব চাষ। তো ঐটার জন্য থাকলে ভালো হতো, তা কি ঘিরে মাকড়শাগুলো আসে না আচ্ছা আচ্ছা।

এই আমি তো এমনি কিছু করিনি আচ্ছা, তার কারণ হচ্ছে আমার জমির বেশ কিছু গুলো কি আহ লাভ হবে, আমি তো আমি তো অতো খাটতে পারি না, আমি লোক রেখেছি।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 আমার মতে তুমি জানো যে, অর্ধেক জায়গা আমাদের ফুল লাগানো রয়েছে কারণ তুমি জানো যে আমি ফুলকে অনেক ভালোবাসি জানো না? হ্যাঁ, হ্যাঁ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 হ্যাঁ, খুব ভালো হ্যাঁ ফুলের ব্যবসাটাও খুব ভালো এখন ঠান্ডার সময় তো ফুল টুল একটু কমই হয় হ্যাঁ, জবা ফুল তো ফোটেই না উম তবুও আমি ফুলের যে চাষ ফুল তো লাগিয়েছি কিন্তু এর সাথে সাথে আমি ভেবেছি যে আহ ভালো করে কিছু মানে সবজিগুলো লাগাবো, তো ওইটাও লাগিয়েছি এবারে। প্রথমবার এইখানে লাগিয়েছি দেখি কি হয়? আহ তবুও আমার বাইরে যে জমিন আছে ওর মধ্যে এখনও মানে বেশি মাত্রায় করে আলুও লাগিয়েছি। জানো তো আলু লাগাতে অনেক বেশ সমস্যা হয়েছিল আচ্ছা তো অনেক সমস্যা সেটা তুমি আহ হয়তো এখন feel করতে পারো জানো নাকি, জানো কি জানো না হম সেটা তো আমিও জানি না। আহ একটা কথা ছিল যে আহ যখন আমি যখন আলুর চাষ করবো হম হম ওর জন্য সবথেকে প্রথম জিনিস চাইছিল মানে যে এই যে department ছিল সে ছিল তোমার হম একটা কি একটা short লাগে, short আছে ঐটা পাওয়া যাচ্ছিলো না market এ আচ্ছা, আচ্ছা কারণ আমার তো এ জমিন অনেক আমাকে তো লাগাতেই হবে। কিন্তু ঐটা market এ available ছিলই ও খুব জোগাড় করে জোগাড় করে এটাকে আমি উম চেয়েছি চাওয়ার পরে আহ আমি যখন order দিলাম তার কিছুদিন পরে এইটা আসলো তারপরে হ্যাঁ, হ্যাঁ আলুর চাষটা মোটামুটি ঠিকই চলছে হম আর এখন বেগুনের কিরম দাম চলছে? বেগুন পাচ্ছ কি পাচ্ছ না? এই বেগুন তো কোনোভাবে আহ আমার বড়ো হয়নি কিন্তু সমস্যা হচ্ছে market এ বেগুনটা। ঠিকইথাকই চলছে আর যখন উম আমার বেগুনটা বার হবে তখন market এ দাম কি থাকবে সেটা তো বুঝতে পারবো না এখন ঠিকই আছে, হ্যাঁ এবার market এ জিনিস কম থাকলে বেশি দাম থাকবে বেশি জিনিস থাকলে কম দাম থাকবে এইটাই হচ্ছে market এর নিয়ম যখন জিনিস বেশি থাকে তখন তো দাম ভালো কমই থাকে। জিনিস কম থাকলে দাম automatic এমনি বেড়ে যাবে হম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একটা জিনিস কথা জিজ্ঞেস করার ছিল, আহ ভালো করেছো call করেছো একটা কথা বলো তো গো আহ

ভাবছিলাম যে তোমাদের দিকে তো ভালো ধান চাষ করা হয় তুমি আমাকে ভালো একটা idea দাও না গো, ওটা যেটা আমি একটু ধানের চাষ করতে পারি হ্যাঁ, দেখো একটা কাজ করে দেখো আহ কিছুদিন দু-তিন মাযেমস এখন wait করে নাও হম হম তারপরে আস্তে আস্তে গরমকালটা যখন আসে শেষ হবে ওই সময় এখন যেই যেরম এখন যেমন change হবে weather টা যখন change হবে না। তখন একবার বৃষ্টি দেবে ঠিক আছে? হম হম আর গরম পরার আগে বৃষ্টি তো নিশ্চয়ই হবে, তো এখন দু-তিন মাস থেমে যাও এখন যা যা চাষ হয়েছে ওইটা করে নাও, তারপরে একদম একবারে চাষ করবে না ঠিক আছে? বন্ধ করে দেবে পুরো চাষ। আচ্ছা, ততক্ষন না কিন্তু মাটিটা মাটির নিজের একটা শক্তি থাকে ওই জিনিসটা আরামসে থাকবে জন্য ঐটা বাঁচিয়ে রাখো কেন বছরে একটা মাটিতে না দুই থেকে তিনবারই চাষ করাটা ভালো, ওর থেকে বেশি করলে না মাটির যে নিজের শক্তিটা আছে ওটা একটু কমে যায়, কোথাও না কোথাও আচ্ছা, তো তারপরে চাষটা ভালো হয় না তো ওই একটা কাজ করো এখন যা হয়েছে রেখে দাও।

এখন তুমি একটাই কাজ করো ওই যারা এখন চাষ করেছে সেইটা করার পর পুরো বন্ধ করে দাও, দু-তিন মাস এখন মাটিটাকে rest দিয়ে দাও আচ্ছা ঠিক আছে? তারপরে আমি ধানের তাই ধানের জন্যে না একটু ভালো মাটি চাই আহ না ভাবছিলাম যে কারণ আমার তো আলু লাগানো আছে ভালো মাত্রাতেই আমি আলু লাগিয়েছি সেটা হয়ে যাবে সবার উপরে আমি ভাবছিলাম যে অল্প একটু মটরশুঁটি কড়াইশুঁটি এইগুলো দিতাম। কিন্তু তুমি বলছো তাহলে একবার, দিতে পারো, দেখি যেই জায়গাটা ধান করবে না, হম সেই জায়গাটা ছেড়ে বাদবাকি জায়গাটা করো এমন তো না কি তুমি এবার পুরো নিজের যত, জায়গা আছে, পুরো জায়গা তুমি ধানের চাষ করবে সেটা তো হবে না হম তুমি তো সবজির দাম করবেই নাহলে তো শুধু শুধু ধান আর বিক্রি হয় না সব ধরণের কিছু দেখবে। সাথে আর দুটো জিনিস করা যাবে একটু আলাদা জায়গায় রেখে নেবে আচ্ছা, তারপরে আর ধানের চাষটা

particular জায়গা নিয়ে করে নেবে ঠিক আছে? হ্যাঁ, বলছো সেটা তো ঠিকই একদম কিন্তু আহ ঠিকই বলেছো, এবার আমি কি করবো অল্প জায়গার মধ্যে আগে ধানের চাষ করি, একবার try করবো যে কিরকম কি হচ্ছে যদি কিছু success পাই, success পাবো তাহলেই আমি, আরে ভালোই হবে ভালোই হবে। আমি একটা ওষুধ দিয়ে দেবো তোমার কত জায়গা আছে? তোমার জায়গা কত? আমি ভাবছিলাম যে এক পুরো ক্ষেতে ধানের চাষ করবো কিন্তু কি করবো, জায়গায় যদি আমি ধানের চাষ করি তাহলে তোর loss হবার চেষ্টা, হ্যাঁ loss হয় এর জন্যে বলছি সাথে আর দুটো সবজি করে নিও সবজি বা ওই সময় যেই যে জিনিসটা বেশি চলে সেই জিনিসের একটা চাষটা করে নিও, হম হম তাহলে যদি আর ধানটা একটু কমও যদি হয় তো ওখান দিয়ে তোমার আহ পয়সাটা চলে আসছে, makeup হয়ে যাবে। তো তোমার জায়গা কত আছে? আহ জায়গা তো অনেক আছে তুমি জানো কত জায়গা হ্যাঁ, সেটা বুঝতে পারছি, পাঁচ বিঘা এইদিকে আছে হ্যাঁ দু বিঘা এইদিকে আছে। আর বাড়ির সামনে এক বিঘের মতো আছে, আর সেতো বুঝতে পারছি তুমি বড়োলোক তো আমি বলছি, এতটা জায়গা মানে, তুমি যে ধানের জায়গাটা করবে ধানটা কত জায়গা ওইখান থেকে করছো।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 এই যে আমার যে দক্ষিণ দিকে যে দু-বিঘা রয়েছে না। ওর মধ্যেই ওইটার চেষ্টা করবো, মানে ভাবছি কারণ দেখুন আহ কম জায়গা ওখানেই তো কম জায়গা আছে আর plus ওখানে কি হয় যে জলের সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, জল ওখানে অনেক easily পাওয়া যায় কিন্তু এই যে পুরো পুরো পূর্বদিকে আছে না, পাঁচ পাঁচ বিঘা ওখানে জলের অনেক অভাব আচ্ছা, আচ্ছা, ওখানে জলের কম আছে তো যদি তাহলে জলের সমস্যা আসতে পারে and আহ তো তুমি বলেছো তারমধ্যে আমি জলটল তো লাগবে ধানের মধ্যে ধানের জন্য

ও জল যেখানে থাকবে ওখানে দেখছি ওই দু-বিঘার মধ্যে এক বিঘাতে আমি ধান ফেলে দেবো, আর বাকি মধ্যে নিজের সবজি আমাদের সবজি তো দিতেই হবে, হ্যাঁ সবজি না থাকলে লোক কি খাবে? মানে মোটামুটি দু জায়গায় দু বিঘা জমি নিয়ে তুমি ধানের চাষটা করছো তাই তো? হম হম হম তো এক কাজ করবে এবং আমার কাছে দশখানা packet এর আমি পাঠিয়ে দেবো ঠিক আছে? আহ রাজু তো তোমাদের ওদিকেই যায় daily ওর বাড়ি তো তোমাদেরই ওখানে ওর হাতে আমি পাঠিয়ে দেবো, ওকে বলবো তোমার ওখানে পৌঁছে দিতে ঠিক আছে? ও হ্যাঁ। তো দশখানা packet তোমাকে পাঠিয়ে দেবো ওই ওষুধটা তুমি ব্যবহার করে দেখো ঠিক আছে? কিরাম হয় তারপরে তুমি আমাকে বলবে হ্যাঁ, হ্যাঁ পাঠিয়ে

হ্যাঁ, হ্যাঁ ফুল চাষ বা আহ সবজি চাষে আমি জানি, তো ওর মধ্যে আমার সমস্যা নাই সব ফুলের মধ্যে শোনো শোনো, আমার কাছেও worker ও আছে তো ওতো ঝামেলা ধানের তো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

আর ওইটা বেশি কিছু না, powder আছে powder টা যেরম ছড়াও সব দিকে ছড়িয়ে দেবে আর একটা পাতার কাছে আর একটা মাটির কাছে আচ্ছা, ওই ওই powder টা মানে হালকা মানে তোমার গন্ধ লাগবে না বেশি কিন্তু যে কিরে কিরে মাকড় যা এইসব আছে না ওরা সব এইসব জিনিস থেকে দূরে থাকে, তোমার চাষটা নষ্ট করবে না তোমার খাবার গুলো খাবে না, ঠিক আছে? ঐটাই, ওরা ঐসব থেকে দূরে থাকবে আর চাষটাও তোমার ওর জন্যেই ভালো থাকবে, আর মাটি মাটির যে জিনিসগুলো মাটির যে শক্তিগুলো আছে সেই charge যদি কমে যায়, তো মাটিরও তো কিছু না কিছু energy চাই না হম তো ওই যে powder টা আছে না ওই powder টায় মাটিটার energy একটু উম ঠিক হয়ে আসে, ওই জন্যে ও, ঠিক আছে।

তখন থেকেই আমি করছি এই জিনিসটা ভালো আর যে আমাকে phone করে যেজন তাকেও আমি বলি এই জিনিসটা নিয়ে নিতে ওরা বেশিরভাগ আমার কাছ থেকেই নিয়ে নেয়।

তো তোমাকে পাঠিয়ে দেবো কালকে আর কিছু অসুবিধা হলে আবার phone করবে ঠিক আছে? তুমি উম পাঠিয়ে দিবে তারপরে আমি দেখি কি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে এবার

হ্যাঁ, তুই তো এ~ই রিতু বলছিস তো। আরে হ, number তোর তো save আছে। এই সব চলছে ভালোই আছি বল, তুই কেমন আছিস? বাড়িতে সবাই কেমন আছে?

সব ঠিক আছে, এই এ~ একমাস আর বাকি। হ্যাঁ course complete করাচ্ছি। হু

হ্যাঁ, obviously

তাহলে তুই এক কাজ কর না, আমার যে tui~ tuition center টা খুলছি, ওর জন্য তো এখন science এর teacher তারপর arts এর teacher মানে আমি math যে পড়াবে এরকম ভাবে আমি তো teacher খুঁজছি এখন। হ্যাঁ তাহলে তুই কাকে মানে কত অব্দি পড়িয়েছিস এতোদিনে বল।

আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা।

আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে আমি বলবো। আর এমনিও মানে একমাসের পরে যে এখন তো December । আহ দুই হাজার তেইশে তোর January মাস থেকেই আমার coaching center টা মানে start হচ্ছে আরকি। আর আমি student এখন নিয়ে পেয়ে গেছি হচ্ছে দশ বারোটা student এখুনি আছে পড়ার জন্য। মানে~ তারা বলে রেখেছে, হ্যাঁ তাই আমি, হ্যাঁ তাই আমি ভাবছিলাম যে মানে Teacher গুলো এবার খোঁজা আরম্ভ করে দেয় তাই teacher গুলো খুঁজছিলাম। আমি~ আমার না তোর কথা আমি ভাবলাম যে তুই তো পড়াস, তোর কাছে time হবে কিনা, কিন্তু তুই এতক্ষণ যে call করলি সেটা ভালো করলি, আমার একটা তাহলে এই হয়ে গেলো, রেহাই হয়ে গেলো এই teacher খোঁজা নিয়ে।

হ্যাঁ রে হ্যাঁ

হ্যাঁ অবশ্যই সেটা পোষায় না।

আচ্ছা, হু

মানে ঐ তোর, মাসে ভাব দুই হাজার টাকার মত হয়।

হু সেটা তো ঠিকই হ্যাঁ না তুই চাইলে আমা~ আমি না মানে মাসে সাজে ঐ Freelancer এর আবার কাজ করি, মানে কাজ পাই আরকি। হু কখনো কখনো মানে ঐ বড় level এর CSA level এর exam গুলিতে হয় না? হ্যাঁ ঐ exam গুলিতে তোর guiding দেওয়া, তারপর tough এগুলোর কাজ থাকে পাই আমি

হ্যাঁ other freelancer ও হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আরে ITR তো

ও তাহলে শুননা, ITR file করতে তুই কত নিস? কত টাকা নিস ITR

ITR file করতে কত নিস?

হ্যাঁ। না না এখানে দেখ, আমার system টা একটু আলাদা ঠিক আছে। আমি ভাবছি ঐ যে এখন বললাম দশ বারোটা student আছে ঠিক আছে, এবার আমি পড়াই হচ্ছে science part টা। science এর math । হ্যাঁ তাইলে তুই বললি যে, তুই commerce এর টা দেখে নিবি। আর art এর জন্য একটা teacher আমি পেয়েছি। তাহলে হয়ে গেলো একটা student এর all মানে subject complete । এবার এবার হচ্ছে যে

হ্যাঁ eleven, twelve এর আমি পাইনি এখনো। তো nice, ten এর আছে। তো nine, ten এর তোর commerce পড়াতে তুই কত নিবি? তুই তোর একটা student এর তোর

না যেরকম commerce এর তুই economics হলো, accounts হলো এগুলো তুই দেখবি আরকি না না পুরো market হিসাবে, market হিসাবে আচ্ছা, হু হু আচ্ছা এবার ভাব যদি দুই হাজার টাকা হলো তোর ঠিক আছে একটা studeny এরপিছনে। তাহলে পাঁচজনের থেকে দশ হাজার হলো। দশ হাজারে কি দুই হাজার দিবি electric bill, তারপর bench এর maintanece এগুলো। মাসে দুই হাজার হলো

হ্যাঁ হ্যাঁ, এবার যদি তুই চাস আরও বেশি করতে। দেখ এখন তো আরও student আসবে, এখন তো সবাই জানে না। তাও তুই এখন যদি চাস যে একটু তারে বেশি হোক তাহলে ঐ যে এখন বললাম না, পাঁচজন আছে nince, ten এর আর বাকি সব না class four, class three, five এরকম student ছয়-সাত জন। তাহলে ওদেরকে যদি তুই কিছু পড়াস, তাহলে তোর extra কিছু আসবে আরকি। হ্যাঁ সে হিসেবে একদিন আয় আমার এখানে, দেখ সবাইকে মানে এই setup গুলো দেখবি কোথায় কি হচ্ছে, কত benches লাগবে ঐগুলো তারপর fan হ্যাঁ সেটা আছে, তাও একবার একবার তুই পড়াবি তাহলে তুই দেখবি তো জিনিসটা না? হ্যাঁ দেখ কারণ জলের খরচাও তো আছে না, সবই কিছুই আছে কেউ washroom পেলে হ্যাঁ হ্যাঁ সবাই একদিন ঐ দেখা হবে হ্যাঁ, তাহলে কথাটা পুরো clear ভাবে। দেখ বন্ধুত্ব নিজের জায়গায় আর কাজ নিজের জায়গায়, হ্যাঁ। তাই বলছিলাম তোরা আয় সবাই আমরা কথা বলছি, অ্যা তারপরে নিজের হিসেবে দেখে নিবি আরকি। আর একদিন আমাদের মধ্যে কথা হয়ে যাবে আর batch কাজ করার, করার আগে তোর student দেরকে ডেকে নিয়ে তাদের guardian দের ডেকে নিয়ে একবার কথা হয়ে যাবে তাহলে